এটি ময়নাগুড়িতে অবস্থিত খুসকীয়া উদ্যান-এর ছবি।

এটির মধ্যে দেখা যাচ্ছে যে এটি গঙ্গা নদীর ছবি।

এই দোকানের সামনে একটি পে উ .সি .এন .ই. ইউ .পি .আই. অ্যাপ থেকে টাকা পেমেন্ট করতে পারবেন।